সুন্দর সাদা রঙের পুরো বাজারটি।

এটি একটি রাস্তা রাস্তার সামনে একটি বড়ো বাড়ি দেখা যাচ্ছে বাড়িটির পুরোটা গাছ দিয়ে ঘেরা এবং সামনে একটি গাড়িও দেখা যাচ্ছে রাস্তাটি অনেকটাই বড়ো।